মজা করে জীবনটা কাটে এবং সেই college জীবনটা কখনও ভুলা যাবে না। বিদ্যালয় তো একদম হাসি মজার জীবন বটেই তবে তার থেকে মহাবিদ্যালয়ের জীবন আরও হাসি মজার। অনেক বন্ধু-বান্ধব তৈরি হয়, নিজের একটা স্বাধীনতা পাওয়া যায় নিজেরা স্বাবলম্বী হতে থাকে। আমরা সবসময় শুনেছি স্কুল জীবনের হলো সেরা জীবন। আমি স্কুলে না যাওয়া পর্যন্ত নিজেকে

ব্যাকরণ এবং এখনও স্কুলে তারা বাচ্চাদের অবাক করে দেন। স্কুল life টি জীবনটি একটি অন্যরকম। সবচেয়ে সুন্দর এবং তারা full life ~ জীবনে~ তারা পরবর্তী জীবনের দিনগুলো খুবই miss করে এবং তারা কখনোই এইরকম উদ্যোমী জীবন উপভোগ করতে পারে না। স্কুল জীবন ভালোভাবে বেঁচে থাকার স্মৃতি এবং বন্ধুত্বের সারাজীবন ধরে রাখতে হয়। আপনার পরীক্ষায় বিষয়ে আপনাকে সাহায্য করার জন্য স্কুল জীবনে বিভিন্ন দৈর্ঘ্যে প্রবন্ধ রয়েছে। আপনি আপনার আগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী আপনার স্কুল জীবনের যেকোন অভিজ্ঞতা

আমার স্কুল জীবনের বছরের পর বছর অভিজ্ঞতায় ভরপূর্ণ। এটি শুধু আমার শিক্ষগত যোগ্যতায় নয়। শিল্প ও খেলাধুলার দিকেও বিকাশের বিকাশের অন্যরকম একটি সুযোগ করে দিয়েছে। বিভিন্ন রকমের সুযোগ করে দিয়েছে। এটি আমার খেলাধুলায় আমাকে সমর্থন করার পাশাপাশি আমাকে অসংখ্য ধরণের লোকজনের সাথে উন্মুক্ত করেছেন। এইসব সবই আমাদের

এমন অনেক কিছু আছে যা স্কুল জীবনে একটি জীবনের সেরা পর্বে পরিণত হয়। এইসব শেষ পর্যন্ত কারণ আমি~ আমরা বুঝতে পারছি না যতক্ষণ না আমরা বার বার ভূল করতে পারি, মানুষকে সম্পর্ক না ভাবতে এবং যা করতে ভালো লাগে তার জন্য যথেষ্ট মজা এবং যা করতে পারি তা জানতে আগ্রহী। সম্পুর্ণ গুরুত্বভাবে এখনও উন্মুক্ত নয়। এবং সবাইকে সাহায্যও করতে পারি। আমার স্কুল জীবনের আদর্শ সেই আদর্শ অধ্যয়ন ছাত্র ছিলাম। তাই সাধারণত আমি অষ্টম শ্রেণীতে পড়ার সময় মনে আছে, এক কুখ্যাত backbencher দের মত অসাধারণ স্মৃতির গুচ্ছ আমার নেই। এই ঘটনাটি ঘটে যাওয়া পর্যন্ত একটি~ স্কুলে একটি সাধারণ দিন ছিল। অবসর সময়ে আমি যখন সহপাঠীদের সাথে ফুটবল খেলতাম এবং একদিন মাঠেই ছিলাম হঠাৎ টিফিনের সময় আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করছিলাম, মজা করছিলাম। সেইসময় আমাদের স্কুলের ফুটবল দলের অধিনায়কও ছিলো। সে আমার একেবারে নতুন বন্ধু ছিল ও। আমাদের স্কুলের মাঠের পেছনে একটি সরু গলিও ছিলো এবং স্কুলের দেওয়ালগুলি একটু উঁচু উঁচু ছিলো। ওয়ালগুলি একটু উঁচু উঁচু ছিলো এবং স্কুলের চারিদিকে অনেক গাছও ছিলো এবং স্কুল মানে বিদ্যালয়টি তিন তলা ছিলো। আমাদের classroom দোতালার উপরে ছিলো। আমাদের classroom এর মধ্যে চারটি ফ্যান এবং অনেকগুলি বেঞ্চ ছিলো এবং শিক্ষক-শিক্ষিকারা যেখানে দাঁড়িয়ে আমাদের পড়াতেন সেই জায়গাটা অনেকটা উঁচু stage এর মতন ছিলো এবং ঘরের চারিদিকে অনেক বড় বড় লোহার জানালাও রয়েছে। আমরা স্কুলে অনেক মজা করতাম। স্কুলে দেওয়ালে ঝাঁপিয়ে দেওয়াল টপকে আমরা স্কুল থেকে পালাতাম। এবং অনেক উঁচু উঁচু দেওয়াল ছিলো। যেগুলো ঘেরা দেওয়া ছিলো সব স্কুলের মতন। আমাদের প্রাঙ্গণের বাইরে কঠোরভাবে নিষিদ্ধ ছিলো। আমরা আংশিকভাবে দেওয়ালে আরোহন করেছি। যাতে বলের দিকে তাকাতে পারি এবং কিছু প্রাকৃতিক দৃশ্য পাশ দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। আমাদের স্কুলের টিফিনের সময় অনেক খাবারের দোকানও বসে। যেখান থেকে আমরা সবাই মিলে খাবার কিনি। একসাথে মাঠের মধ্যে বসে মজা করতে করতে খাওয়া-দাওয়া করতাম। স্কুল জীবনটি একটি অন্যরকম এবং স্কুল ছুটির সময় আমরা সবাই একসাথে মজা করতে করতে বাড়ি আসতাম এবং পরেরদিন সকালবেলা অপেক্ষায় থাকতাম আবার কখন স্কুল যাবো। কারণ আমরা স্কুল life টাকে খুবই miss করি। সেইজন্য এবার যখন আমাদের স্কুলে টিফিন থাকতো এবং আমরা মিডডিমিল দেওয়া হতো আমরা সেই মিডডিমিলের line এ চলে যেতাম। দাঁড়িয়ে সবাই মিলে মিডডিমিল খেতাম। খুবই মজা হতো। সেই দিনগুলো এখন খুব মনে পড়ে আমাদের। কারণ এটি একটি জীবনের অন্যরকম মুহূর্ত। এই মুহূর্তটি আর ফিরে পাবো না আমরা। বৃষ্টির দিনেতো আমরা খুবই মজা করতাম স্কুলে। ফেরার সময় জলে উম কাদাতে লাফিয়ে-ঝাপিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে মজা করতে করতে আসতাম। খুবই মজা হতো। স্কুলে সব বন্ধু-বান্ধবীরা সবাই মিলে খুবই হইচই মজা করতাম এবং পরীক্ষার সময় দেখে দেখে লেখা, এর কাছে ওর কাছে শোনা । সেই দিনগুলো খুবই miss করি আমরা এবং সেই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে বকা খাওয়া। তারপর মজা করছি, পড়া না পারলে বাইরে বের করে দেওয়া। এই দিনগুলো আমাদের খুব মনে পড়ে। স্কুলের টিফিনের সময় আমরা যে যার বাড়ি থেকে টিফিন নিয়ে যেতাম এবং মাঠের মধ্যে আমি আমার সহপাঠীরা সব্বাই মিলে বসে টিফিনটাকে~ গোল করে বসে টিফিনটাকে ভাগ করে খেতাম এবং মজা করতাম। টিফিনের শেষে অপেক্ষায় থাকতাম কখন চারটা বাজবে, ঢং ঢং করে ঘণ্টা পড়বে। আর আমাদের ছুটি হয়ে যাবে। তারপর সবাই মিলে আবার মজা করতে করতে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময়ও আমরা এই গলি ওই গলি সব গলিতে আড্ডা মেরেছিলাম। সেই দিনগুলো খুবই

চাইলেও আর ফিরে পাওয়া যায় না। তাই আমরা খুবই খুবই খুবই মজা করেছি। এবং সেই দিনগুলো এখনও খুব মনে পড়ে। সেই বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হলে আমরা সেই কথাগুলো আলোচনা করি এবং খুবই মনে পড়ে আমাদের দিনগুলো। খুবই মধুর ছিলো দিনগুলো। দিনগুলো একদম অন্যরকম ছিলো। বলে বোঝানো যাবে না স্কুল জীবনে কতটা মজার এবং গুরুত্বপূর্ণ। আজকে আমি একটা Magic show দেখলাম যিনি magic show টা করছিল তার নাম ছিল PC সরকার এবং তিনি যে magic show টা দেখান magic show এর একটা company ওনার company র নাম দা PC সরকার এবং একমাত্র তিনি বিখ্যাত জাদুকর আমাদের ভারতের তিনি শুধু ভারত বলে না তিনি দেশ বিদেশ আমেরিকা ইউরোপ লন্ডন সব জায়গায় magic show দেখিয়েছেন এবং তার এই magic show দেখানোর ফলে

অনেক জাদুকর আছেন এবং তাদের এক এক জনের জাদু দেখানোর কৌশল কিন্তু পুরো আলাদা আজকে আমি দেখেছি magic show PC সরকারের তিনি এমন কিছু magic show দেখিয়েছেন তার মধ্যে অন্যতম হলো time pause মানে সময়কে আবদ্ধ করে দেওয়া আমরা যখন magic show টা দেখতে যাই তখন বাজে চারটে পঁচিশ সবার ঘড়িতেই বাজে চারটে পঁচিশ এবং তিনি যখন ঢুকলেন তার ঢোকার time ছিল চারটে এবং সবাই যখন ঢুকলো হঠাৎ করে দেখা গেল সবার ঘড়িতেই চারটে বাজে এবং সবাই যখন চিৎকার করে ওঠে যে চারটে পঁচিশ কেননা দুই ঘন্টার show ছিল তার show দেখার জন্য অনেক লোক দূর দূরান্ত থেকে এসেছিল চারটে পঁচিশ বাজে মানে অনেক time মানে অনেকটাই time lose হয়ে গেছে এবং তিনি যখন আসলেন তখন দেখা গেল সবার ঘড়িতে চারটে বাজে সেটা magic ছিল না জাদুবিদ্যা ছিল কিছুই বুঝলাম না আমি সে দিন এবং তিনি magic দেখাতে দেখাতে তার magic এর মধ্যে একটা magic আমার দারুন লেগেছে সেটা হচ্ছে একটি জলের বোতলকে মানে চালন করানো মানে একটা জলের বোতলে জল ছিল এবং সেই জলের বোতলটা তিনি উবুড় করে দেন উবুড় করে দেওয়ার পরে জলটা পড়ছিল হঠাৎ করে তিনি জলের বোতলের মুখে হাত দেন এবং মুখে হাত দেওয়ার পরে হঠাৎ করেই হাতটা সরিয়ে দেন

যখনই কানমলা দিচ্ছে তখনই জল পড়ছে যখনই কানমলা দেওয়া ছেড়ে দিচ্ছে তিনি তখনই পড় মানে জল পড়ছে তারপরে তিনি আরেকটা magic show দেখালো সেখানে তার চোখে পরে প্রথমে মাখা আটা তিনি চোখের ওপরে রাখলেন এবং তার সহকারীকে বললেন চোখের ওপরে কালো রুমাল বেঁধে দিতে যাতে তিনি দেখতে না পায় এবং আমরা সবাই দেখলাম যে তিনি ভালো করে তার চোখে রুমাল বাঁধা রয়েছে বাঁধার পরে তিনি তার উম সহকারীকে বললেন যে কোন একজনকে stage তুলে নিয়ে আসো দর্শকদের মধ্য থেকে ওনার দর্শকদের মধ্য থেকে একজন গেল এবং তাকে বললো তার হাতে একটি চক দিয়ে বললো যে তুমি board এ কিছু একটা লেখ কোন সংখ্যা কোন letter মানে a b c d বা যে কোন সংখ্যা অক্ষর যা কিছু লেখ এবার সেই দর্শকবৃন্দ তিনি আহ হঠাৎ করে board লেখেন দশ তিনি বলে উঠলেন দশ লিখেছ তার board এর দিকে কোন নজর নেই তিনি দর্শকদের দিকে তাকিয়ে আছে এবং সেই লোকটিও হতভম্ব আমাদের দর্শকবৃন্দ আমরা সবাই হতভম্ব তারপরে তিনি লিখতে

যে কি কোন নাম লিখলে চলবে বললো হ্যাঁ তিনি একটি নাম লিখলেন নামটি ছিল রাহুল দত্ত এবং সে লোকটি বললো এবার কি লেখা আছে প্রথমে PC সরকার একটু হালকা মানে না বোঝার ভান করে আমি বলতে পারছি না তারপরে দর্শক যেই board এ হাত দিল মানে আবার লিখতে যাচ্ছিল তিনি বললো আপনি শুধু board এ হাত দিয়ে রাখুন এবং আমার হাতটা ধরুন এবং ওই লেখাটার ওপরে just touch করে রাখুন মানে লেখাটার ওপরে হাত দিয়ে রাখুন তিনি হাত দিল, হাত দেওয়ার পরেই হঠাৎ করে তিনি বলে উঠলেন রাহুল দত্ত না দাস কি বেশ একটা লেখা ছিল তিনি সেই নামটি বলে উঠলেন এবং সেই দেখে প্রতিটা দর্শকের মুখে হাসি এবং করতালি এবং এইটা দেখার পরে সবাই আরেকটা জাদু আরেকটা জাদু বলে চেঁচিয়ে উঠলেন এবং এবং তিনি তার মানে সহকারীকে বললো next table নিয়ে আসা table টা নিয়ে আসা হলো এবং সেই table এর মধ্যে একটি সহকারীকে বসানো হলো বসানোর পরে সেই সহকারীটা বসলো, বসার পরে তার আর একটা সহকারী উঁচু তরোয়াল, blade ছুরি, কাঁচি নিয়ে আসলো এবং সেগুলো আস্তে আস্তে ঢুকাতে লাগলো সেই box টির মধ্যে box টির মধ্যে তার সহকারী ছিল এবং তিনি জানা সত্ত্বেও blade গুলো ঢোকাচ্ছিল এবং box এর মধ্যে থেকে আওয়াজ আসছিল মানে কা~ কাউর একটা ব্যথা লাগছে সেরকম শুনে আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছি তারপরে হঠাৎ করে দেখি PC সরকার উপরের একটি গলা সোজা করে একটি blade ঢোকালো লোহার blade ঢুকিয়ে দিল পুরো, ঢোকানোর পরে box টি তুলে আলাদা জায়গায় রাখলো এবং তার যে সহকারীর যে মাথাটা সেটা দেখা যাচ্ছে যে তার সহকারী সেটা দেখার পর আমরা প্রথমে সবাই ভয় পেয়ে গেছি দেখার পরে তিনি হাসছেন কাঁদছেন কি পাগলের মত যেন কি নেশা একটা করছিল আমরা পুরো ভয় পেয়ে আচ্ছন্ন হয়ে গেছি এবার তিনি হঠাৎ করে বললো কোন ভয় নেই আপনারা দেখতে থাকুন বলে তিনি সে box টির মুখটা খুললো দেখা গেল সে তার সহকারীর মুখ খুব ভয় এবং আবার সেটা কি করে জোড়া লাগাবেন তিনি সবার মাথায় একটাই tension সবার কপালের থেকে ঘাম বেরোচ্ছে সেই ভাবতে ভাবতে হঠাৎ করে তিনি box টা তুলে সবার মুখের সামনে নিয়ে আসলেন এবং সেই সহকারী হাসছে সবাই কেমন একটা নিস্তব্ধ নিরিবিলি হয়ে গেছে কি করে সম্ভব জাদু বিদ্যা কি এতই শক্তিশালী এসব ভাবতে ভাবতে তিনি আবার stage এ উঠে গেলেন stage এ ওঠার পরে তার সহকারীর মাথাটা box এর উপরে রেখে দিল তো এক এক করে তরোয়াল বের করলো এবং বের করে যখনই একটি তুড়ি মারলেন তখনই তার সহকারী box থেকে বেরিয়ে এসে দুহাত তুলে দাঁড়ালেন তখন বিশেষ সেই জিনিটা দেখে সবাই চমকে গেল আমিও চমকে গেছিলাম এবং একটা জাদু বিদ্যার সম্মুখে আমরা পড়ে ছিলাম একটা উম উম জাদু

দূরে অসংখ্য প্রদীপ জ্বালানো ছিল দেওয়ালে time ছিল অসংখ্য প্রদীপ জ্বলছিল এবং তিনি দেখছিলেন বসে বসে সবাই দেখছিলো সেই অবিস্মরণীয় মানে সৌন্দর্য দৃশ্যটা এবং তিনি দেখতে দেখতে এক range এর সবকটা প্রদীপ নিভে যাচ্ছে এবং একটি একটি করে লোক যে যার মতো করে চলে যাচ্ছেন এবং সেইটি দেখে তার খুবই খারাপ লাগলো তিনি আসলেন আসর পরে সবাইকে বললেন একটু দাঁড়ান আপনাদের কিছু দেখানোর আছে দেখানোর বলেই তিনি দুটি হাত জলের দিকে তাক করলেন মানে গঙ্গা নদীর দিকে করলেন করার পরে একটি একটি করে প্রদীপ আবার যেন আলো জ্বলে উঠলো সেই নেভা প্রদীপগুলো কি করে যে আলো জ্বললো সেই সব দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম আশ্চর্য হওয়ার ফলে সবাই জিজ্ঞাসা করছে কে কে কে করছে এটা এই বলতে বলতে হঠাৎ করে ডায়নামো যেন কোথায় একটা অদৃশ্য হয়ে গেল তার বাড়ি হয়তো লন্ডন বা ইউরোপ এই side এ হবে ডায়নামোর বাড়ি তিনি একজন বিখ্যাত magician তার magic গুলো TV তে দেখা যায় এবং তার magic show দেখার জন্য প্রচুর লোক কোটি কোটি টাকা খরচা করে এবং সেই ডায়নামো সারা ভারতবর্ষ বা উম পুরো পৃথিবী বিশ্ব জুড়ে তিনি খেলা দেখান এবং তিনি ভারতে যখন এসেছিলেন তখন প্রতিটা রাজ্য বা প্রতিটা শহরেই তিনি গেছিলেন আসার পরে যখন তিনি কলকাতায় পা দেন কলকাতার যে আহ হাওড়া bridge সেই হাওড়া bridge এ

উঁচু জায়গা থেকে ঝাপ দেয়ার পরে সবাই হয়তো আশা ছেড়ে দিয়েছিল যে ডায়নামো হয়তো আর বাঁচবে না হঠাৎ করে দেখা যায় ডায়নামো জল থেকে মুখ তাকালেন মানে উপরের দিকে তাকালেন এবং সেটা দেখে সবাই মানে নি~ নিঃশ্বাসের মানে খুব ভালো লেগেছে সেরকম একটা আহ নিঃশ্বাস নিলেন নেওয়ার পরে হঠাৎ করে ডায়নামো জলের উপরে উঠে দাঁড়িয়ে পড়লেন কোনো নৌকা নেই কোন লোক নেই জলে অসংখ্য স্রোত জলে সেই জলের উপর তিনি হেটে যাচ্ছেনা কি করে সম্ভব সেদিন কে সবাই কমটা আশ্চর্য রকম হয়ে গেছিল এবং তারচোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি

হঠাৎ করে তার camera man এবং তিনি উধাও তাদের আর দেখা যায় নি কলকাতা শহরে তাদের আবার দেখা গিয়েছিল মুম্বাইয়ের তাজ hotel এ কলকাতা থেকে বেরিয়ে আসার পরে দেখা যায় আবার camera য় মুম্বাইয়ের তাজ hotel এ এবং একটা মানুষ কি করে এক ঘন্টার মধ্যে কলকাতা থেকে মুম্বাইয়ের তাজ hotel এ পৌঁছে যায় সবাই আশ্চর্য ভাবে তাকিয়ে ছিল এবং সেই যে video টা live video ছিল সেটা পুরো live footage ছিল এবং সবাই দেখে সেটা ভয় পেয়ে আবদ্ধ ছিল এবং সেটা দেখার পরে ডায়নামোর প্রচুর fan হয় এবং fan হওয়ার পরে তিনি যখন আবার ভারতে আসবে বলেছিলেন

যে আমার প্রিয় প্রিয় ভারতবাসী সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বলার পরে তিনি TV তে একটি magic show দেখান সেটি হচ্ছে একটা ঝর্নাকে তিনি জমিয়ে দেন সেই ঝর্ণা জমানো দেখে সবাই আশ্চর্য মানে আশ্চর্য হয়ে গেছিল সেটা হলো তিনি একটি ঝর্ণার জল পড়ছে ঝর্ণা থেকে হঠাৎ করে তিনি ঝর্ণার জলে হাত দেন কয়েক সেকেন্ড তিনি ঝর্ণার জলে হাত দিয়ে রাখেন আস্তে আস্তে ধীরে ধীরে সেই ঝর্ণার জল যেন পুরো জমে যায় সেই দেখার পরে সবাই আশ্চর্য কি করে সম্ভব এবং সেইগুলো দেখার পরে লোকজন তার আরো বড় fan হয়ে যায় আমার দেখা এই কয়েকটি লোক আমার খুব ভালো লেগেছে magician দের মধ্যে আমি সবার top এ রাখি ডিনামোকে এবং দ্বিতীয়তে রাখি PC সরকার

আসসালাম ওয়ালাইকুম স্বাধীন বলছিলাম।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 আমি ভালো আছি। আমি প্রীতি বলছি। আপনার কি অবস্থা? এইতো চলছে। হম চলছে তো বুঝলাম কেমন চলছে? চলছে বলতে আহ যেহেতু এখন হচ্ছে যে শীতকাল? এটা আসলে কেমন চলছে এটা আসলে বলাটা মুশকিল। কারণ বর্তমানে যে ঠান্ডার অবস্থা

হ্যাঁ হ্যাঁ অনেক শীত পড়তেসে নাকি আপনার ওখানে? হ্যাঁ basically যে আমাদের তো উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গে তো মোটামুটি ভালো শীত পরে।

Even এই বছরে তো মানে শীতের প্রকপটা এতটা বেশি যে, আসলে আহ কি বলবো? রাতে তো আহ ঠান্ডা আসে আসে তো হচ্ছে যে দিনের দেখা যাচ্ছে যে, অনেকসময় যে রোদের মুখ ও দেখা যায়না। কি একটা অবস্থার মধ্যে আছি আমরা কি বলবো আর? তো আপনাদের ওখানে কি অবস্থা এখন? আমাদের এখানে হচ্ছে প্রথমে খুব একটা ঠান্ডা ছিল না। মানে ডিসেম্বরে অতটা ঠান্ডা ছিল না। ডিসেম্বরের শেষের দিকে এসে মোটামুটি ঠান্ডা পড়া শুরু হেসে, এটা তো ঢাকার পাশেই? তো তখন মোটামুটি ভালোই ছিল। তখন অতটা শীত লাগে নাই শীতকাল টা যেরকম enjoy করে মানুষ ওরকমই লাগতেসিলো ভালোই লাগতেসিলো কিন্তু জানুয়ারিটা শুরু হওয়ার কিছু আমাদের এখানে তো প্রায় নভেম্বর থেকেই তো মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে। এখানে ডিসেম্বরেও না আসলে এখানে তো এখানে তো আপনার ঘন বসতি। Plus ওটা ঢাকার পাশে হওয়া তে এখানে খোলামেলা জায়গা কম। আরো বিভিন্ন কারণে শহরের দিকে একটু দেখা যাচ্ছে, শহর কেন বলবো? আমি বলবো যে, ঢাকার আশেপাশে একটু শীত টা দেরিতেই পরে। আমাদের এইখানে প্রতি বছরই এইরকম হয়।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 আমার মনে পড়তেসে না last কবে এতটা শীত লাগসিলো? এই বছর অনেক ঠান্ডা। মানে আমি তো প্রায় প্রত্যেকদিনই weather check করতেসি যে, দেখি আজকে কত degree আছে?

আর আমাদের এখানে last দুই তিন হচ্ছে সূর্যই উঠেনি। আপনি পনেরো নিয়েই এটা বলতেছেন তাহলে তো আমাদের এখানে তো প্রায় regular হচ্ছে যে দশ, নয় তাহলে বুঝেন আমাদের কি অবস্থা? ওই পনেরো নিয়ে এটা বলতেছেন। তাহলে ওখানে তাহলে একবার ঘুরতে আসা উচিত কারণ শীত এর সময় চলে আসেন সমস্যা নাই ।তো এইবার তো হ্যাঁ আমাদের আহ এইবার তো হচ্ছে যে, যদিও এর আগের বারের মতো পরে নাই।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 তাই নাকি? ওরে বাবা! আপনাদেরকে তো

বলতে গেলে এখন আর বাংলাদেশী ধরা যাচ্ছে না। মনে হচ্ছে আপনারা এখন হচ্ছে তো তো হচ্ছে যে, আমাদের এখান থেকে কিন্তু India টা খুবই কাছে। ও আচ্ছা। ঐ খান কার ঠান্ডা বাতাস তা এইদিকে আসে না? আপনাদের এইদিকে। ওই তারপর হচ্ছে যে, ওই আহ হিমালয়ের যে ইয়ে টা আছে যে, ঐটার জন্য নাকি effect টা বেশি পরে। তো মোটামোটি প্রত্যেক বছরই এ রকমটা টা হয়। তবে এবছর টা হচ্ছে যে আহ দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর যেটা হয় সেটা হচ্ছে যে, যখন পরে হয়তো যে পনেরো, বিশ দিন বা এক মাস এইরকম করে কিন্তু আহ এইভাবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে টানা দুই মাস থেকে মোটামুটি একইরকম। মানে শুরু থেকে এখন পর্যন্ত একদম পুরোপুরি ঠান্ডা টা আছে না?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 আহ বিয়েবাড়িতে গেছিলাম আর কি এক friend এর তো ওখান থেকে আসার সময় এতো পরিমানে কুয়াশা পড়ছে যে, আমি হচ্ছে যে আহ bike এর যে headlight headlight এ দেখা যাচ্ছে যে, আমার সামনে শুধু সাদা আর কিচ্ছুনা। এই সময় কিন্তু অনেক accident টাক্সিডেন্ট হয়। কারণ নিজের এলাকা চিনতে পারিনি জানেন? সামনে এতো পরিমানে সাদা ছিল মানে কুয়াশা। আচ্ছা এইটা তো খুবই সমস্যা। আমি এই আহ বেড়াতে গেসিলাম ময়মনসিং এ সেটা ছিল ষোলোই ডিসেম্বরের সময়। তো আমরা যখন গেলাম ষোলোই ডিসেম্বর আমরা দুই দিন আগেই গেছি তো চোদ্দ তারিখও নাকি এতটা কুয়াশা ছিল না ঠান্ডা ছিল না। কিন্তু

ভিজে যাচ্ছিলো মোট কথা। কিন্তু আমাদের একটাই দুঃখ গ্রামে বেড়াতে গেলাম। কিন্তু খেজুরের রস পেলাম না। আল্লাহ কি বলেন? আপনি চলে আসেন চলে আসেন আমাদের এখানে প্রচুর পরিমানে খেজুর গাছ আছে। এখানে রস

আচ্ছা। কিন্তু আমার যেটা মনে হয় যে এইখানে পনেরো degree তে নামলে আমাকে খুঁজে যাচ্ছে না। মানে ঠান্ডায় একদম কম্বলের ভেতর ঢুকে মোজা টোজা পরে কান টুপি পরে আছি। আপনাদের ঐখানে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবেনা। আমি মনে হয় অক্কা পাবো।

Even এখন আমাদের এখানে যে বারো degree celsius তাপমাত্রা আমি কিন্তু বসে এই যে আসি এখন। পনেরো তেই যদি এইরকম করেন তাহলে হচ্ছে যে, আমাদের দেখেন প্রত্যেকটা বছর এরকম করতে হয় উত্তরবঙ্গের মানুষ, কি একটা সমস্যা? হ্যাঁ আমি এরকম টা শুনসি যে উত্তরবঙ্গে অনেক ঠান্ডা পরে। আমার এক cousin আছে উনাদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে। উনাদের বাড়ি হচ্ছে নউগা তে। তো উনারা কিছুদিন আগে বাচ্চা কাচ্চা সহ গ্রামের বাড়িতে বেড়াতে গেলো। আমার মনে হয় উনারা plan করসিলো যে চার পাঁচদিন থাকবে। কিন্তু এতই ঠান্ডা ছিল যে উনারা তিন দিন থেকে চলে আসছে তো আমি বর্তমানে এতো পরিমান ভয়াভয় অবস্থা হচ্ছে যে, ঠান্ডাতে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 না না ঠান্ডার জন্য ডায়রিয়া টা আমার মনে হয় যে, মানুষ তো মানুষের physical condition টা থাকে যে শরীরের ভেতরে গরম। তো বাইরে থেকে ঠান্ডা একটা weather টার কারণে মনে হয় যে, ঐ টা তখন শরীরটা হয়তো মেনে নিতে পারেনা। তখন হচ্ছে যে, খাবার দাবার হজমের কিছু problem দেখা যাই। ঐ কারণে ঠান্ডার সময় অনেকেরই পেটের সমস্যা টা হয়। আগেও হয়েসে এরকম আপনি হয়তো notice করেন নি। এবার অবশ্য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 এবার অনেক বেশি হচ্ছে। তাই হয়তো মানে একদম চোখে পড়ার মতো এইবার তো অনেক সমস্যা। আমি প্রায় news টিউস দেখি। সেখানে দেখি যে, অনেক মানুষ even অনেকে মারাও যাচ্ছে বিশেষ করে বাচ্চারা। গত সাত দিনে মনে হয় তিনটা না চারটা বাচ্চা মারা গেছে আমাদের এইখানে। কি একটা অবস্থা? এইজন্যই তো বাচ্চাদের কে এই ঠান্ডার সময় অনেক সাবধানে। বাচ্চা না শুধু সবাইকেই তো সাবধানে থাকতে হবে তবে যারা বেশি বয়স্ক এবং বেশি বাচ্চা যারা ওদেরকে একটু বেশি যত্নে রাখতে হয়। বেশি warm দিতে হয় যেন ভালো থাকে। কি বলবো আর? আহ এইখানে হচ্ছে যে, আহ আপনার ওই যে মোটামোটি আহ ঠান্ডার দিকেই তো ঐযে আহ ধান কাটে এগুলো শেষ হয়? তো দেখা যাচ্ছে যে, সকালে আমি তো খুব একটা সকালে ওঠা হয়না? তারপরে দেখি যে, আহ আটটা নয়টার দিকে হচ্ছে যে বের হয়ে দেখি যে আমাদের আহ যে চাচা তারপর দাদা এগুলো যারা আছে ওরা দেখি সুন্দর আগুন করে ঐযে খড়ের করি গুলো দিয়ে আগুন করে বসে আছে। আপনাদের ওখানে তো রোদই উঠতেছে না। যার জন্যে আসলে।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 আজকে মনে হয় একটু রোদ উঠছিলো। আহ মোটামুটি তাও ওই পরিমান না। হম একটানা এরকম ঠান্ডা কিন্তু খুবই কষ্ট দায়ক।

Even আবহাওয়া office ও নাকি আহ বলতেসে, যে আহ মোটামুটি কয়েক বছরের মধ্যে এটাই এইবার প্রথম। হ্যাঁ এটা তো আসলে notice করার মত। আমিও খেয়াল করতেসি যে, এইবার খুব ঠান্ডা লাগতেসে। প্রতিবার এরকম হয় যে, আমাদের লেপ টেপ খুব একটা দরকার হয়না। কাঁথা টাটা দিয়ে চলে যাই আর আমার খুব একটা বদ অভ্যাস আছে। সেটা হচ্ছে যে, শীতের মধ্যেও fan on করে ঘুমাই। আমার মনে হয় অনেকেরই এই অভ্যাস টা আছে। তো এই বছর কিন্তু সেটা আর করা যাচ্ছে না। এতটাই ঠান্ডা যে, fan on করার আর কোনো সুযোগ নাই। আপনি লেপ এর কথা বলছেন? আহ আমাদের এইখানে হচ্ছে যে, আহ দুটো করে লেপ দিয়েও দেখা যাচ্ছে যে রাত্রে হচ্ছে যে শরীর গরম হচ্ছে না। এতো পরিমানে ঠান্ডা।

খুবই খারাপ অবস্থায় আছেন আপনারা। চলে আসেন আপনি আপনার আত্মীয় স্বজন নিয়ে ঘুরে যান। হ্যাঁ হ্যাঁ। তাই করা লাগবে দেখা যাক। আর এইটা আসলে আহ যদিও আহ আমি ছোটবেলা থেকেই দেখছি এরকম তবে এই বছর ঠান্ডা তা একটু বেশি, বুঝছেন?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

হ্যাঁ যেমন দেখেন যে আপনারা হচ্ছে যে, আহ ঢাকা তে দেখা যাচ্ছে যে, আপনারা যে পরিমান গরম তা সহ্য করেন আমা~ আমাদের কিন্তু অতটা করতে হয়না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের হচ্ছে ওরা ঐদিক থেকে যারা এখানে আসে সবাই বলে যে, এইখানে ভালো লাগে না। এখানে অতিরিক্ত গরম একটা মানে একটা ভ্যাপসা ভাব। যেটার কারণে অনেকেই কিন্তু বলে যে, ঢাকাতে ভালো লাগেনা। ঢাকাতে খুব অসহ্য লাগে অনেকেই বলে যারা ঐরকম ঠান্ডার দিকে থাকে। তা আমরা আবার এত ঠান্ডা সহ্য করতে পারিনা, আপনারা অত গরম সহ্য করতে পারেন না। আসলে weather এর সাথে থেকে থেকে মানুষের একটা এরকম হয় যে, শরীরে একদম মানায় নেই যে যে weather এ থাকে। আমি তো কল্পনাই করতে পারতেসি না যে আপনারা কিভাবে survive করতেসেন ঐখানে? তারপরেও তো আলহামদুল্লিয়াহ যারা ভালো অবস্থায় আছে তাদের তো ভালোই। কিন্তু যাদের অবস্থা খারাপ মানে যারা পথে ঘটে থাকে তাদের কথা তো আমি মানে ভাবতেও আমার ভালো লাগে না। ভাবতে গেলেও আমার এটা খারাপ লাগে। অনেকের কাছে আমরা try করতেছি বুঝসেন? আহ আমাদের এখানে কয়েকটা সংঘ আছে even আমরা friends রা মিলেও আহ এটা আমি একটু মানে চিন্তা ভাবনা করি মাঝে মধ্যে, যত টুক পারি চেষ্টা করি। এখন আমরা তো এখন হচ্ছে দেখেন যে student মোটামোটি সবাই। তো job job টাও আসলে সবার আসলে হয়ে উঠে নাই তো চেষ্টা করি আর কি? আহ আসে পাশে যারা আছে তাদেরকে সহযোগিতা এটা তো খুবই ভালো decision. এটা খুবই ভালো আমার মনে হয় যে আপনি নিজেও করবেন। অন্যদেরকে ও এইসব ব্যাপারে একটু জানাবেন। অবশ্য এই কাজ গুলো কিন্তু student রাই করে। বেশিরভাগ সময় আমি দেখসি যে, এই কাজ গুলো student রা বেশি করে। তারা মোটামোটি এই বিষয়ে concern যে weather এর কারণে। যেমন বৃষ্টির সময়, গরমের সময় খুব একটা না। বৃষ্টির সময় আর শীতের সময় কিন্তু অনেক সমস্যা হয়। যারা বাইরে থাকে। যারা ফুটফাতে ঘুমাই। বলতেও ভালো লাগেনা এগুলো আসলেই প্রাকৃতিক। আসলে এখন দেখেন যে, আহ যদিও student রা করে আপনার কথা আমি মানলাম। কিন্তু হচ্ছে যে,